দেখানো হচ্ছে একটি রাস্তা রাস্তাটির মধ্যে অনেক দুব্বো ঘাস এমনি ঘাসও রয়েছে এবং পাশে একটি পাকা রাস্তা এবং সেখানে রয়েছে একটি রেল লাইন ও। সেখানে একটি রেল ও দাঁড়িয়ে রয়েছে।

আরে এবং উম তার টালি দিয়ে সেটি এবং রয়েছে কিছু ইট এবং রয়েছে সিমেন্ট -এর একটি বড় পোল - ও।